কিভাবে যে মানে এরকম ভাবে যদি উম মানে pickpocket হয় বা চুরিচামারি হয় তাহলে পরে তো সাধারণ মানুষের মনে চিন্তা ঢুকবেই একটা দোকানে চুরিচামারি হচ্ছে একটা বাড়িতে হচ্ছে উম এগুলো তো সমস্যার বিষয় এবার এগুলো তো উম এই news এ যেটা তুই বললি একটু আগে যে বাড়িতে কেউ ছিল না সেখান থেকে চুরি করে নিয়ে গেছে তো এগুলো তো আগের থেকে follow করে আগের থেকে যদি কোনো পাড়ার বা কোনো বাড়িকে follow না করে কেউ তাহলে তো বাড়ির থেকে কখন যাচ্ছে বা কখন ফিরছে সেই জিনিসগুলো তো সে উম মানে আগের থেকে observe করতে পারবে না তো আগের থেকে যদি দেখে continue follow করে তবে গিয়েই সে বুঝতে পারবে যে উম হ্যাঁ এই time টায় এ থাকে না এই time টাতে আমাদের এই চুরির কাজটা করলে ভালো এগুলো তো preplanned আগের থেকে preplanned এগুলো হ্যাঁ ওটাই mainly আর তোর এখন ইদানিং কালে হুম আর ইদানিং কালে তো এই ধরণের খবর যেরকম দেখা যাচ্ছে আর একটা খবরও আমি দেখলাম এখানে তোর এর যেটা দেখছি যে উম মানে আমাদের দেশে যে আইন আছে আর আমাদের দেশে আইনের তো এত দিন হম মানে কি ছিল যে male female এদের ই উম বিয়ের যোগ্য হলে এরা বিয়ে করবে ঠিক আছে এরকম একটা আমাদের পরম্পরা তে হয়ে আসছে অনেকদিন থেকে আমরা দেখে আসছি কিন্তু ইদানিং কালে supreme court থেকে দেখলাম একটা রায় বেরিয়েছে news এ যেটা দেখছিলাম সেটা বলছে যে এখন যদি same gender হয় মানে যদি male male হয় বা female female হয়

না এই বিষয়ে কোনো খবর দেখিনি ব্যাপারটা একটু ভালো করে বলতো

এখন থেকে মানে ইদানিং কাল থেকে দেশে কেউ যদি ছেলে ছেলে সম্পর্ক হয় বা মেয়ে মেয়ে যদি কোনো সম্পর্ক হয় তো তারা যদি উম চায় যে একসাথে live in এ থাকবে বা হচ্ছে উম একসাথে partnership এ থাকবে বা তারা বিয়ে করতে চাইবে তো তারা সেগুলো সবকিছুতে বৈধতা পাবে মানে সেগুলো করতে পারবে যেটা কিনা আগের দিনে কোনোদিনই হয়নি এটাতো পুরোপুরি western culture যে এই যে ছেলে ছেলে বিয়ে বা মেয়ে মেয়ে বিয়ে এইগুলো পুরোপুরি western culture আমাদের সনাতন ধর্মে বল বা ইসলামে বল এইগুলো কেউ কিন্তু support করে না কিন্তু এখন যত modernization হচ্ছে ততো উম সমাজের ও কিছু বিকৃত রূপ আসছে তা আমার মতে বলে এগুলো একটা সমাজের বিকৃত রূপ কিন্তু ব্যাক্তি স্বাধীনতা যদি দেখা যায় তো ব্যাক্তি স্বাধীনতা তে আবার কোনো ব্যাক্তি যেটা চাইবে তার বিরুদ্ধে কোনো কিছু বলাটাও ঠিক নয় এইরকম তো অনেক লোকই আছে যারা ছেলেদেরকে হয়তো পছন্দ করে ছেলে হয়েও বা মেয়ে হয়েও মেয়ে কে পছন্দ করে এইরকম অনেকে আছে যারা কিনা একটা আন্দোলন সংগঠিত করেছিল তা আন্দোলন এর পর দেখা যাচ্ছে যে রায় ওদের পক্ষে যায় সে তো supreme court তার রায় এমনি এমনি দেবে না তো আগের থেকে বিচার ব্যবস্থা করে তারপরেই তো এই ধরণের রায় প্রদান করবে তো এটাই দেখলাম আমি আচ্ছা তারপর বল তারপর উম সব বাড়ির সবাই ঠিকঠাক আছে হুম হুম সব ঠিকঠাক আর আর কোনো news যেগুলো উম তোর সচরাচর ঘুরে বেড়াচ্ছে বা social site এ social media আয় দেখা যাচ্ছে এই ধরণের কোনো কিছু তুই দেখেছিস কোনো কিছু দেখছিলি হ্যাঁ আমি তো একটা তুই যেটা বললি যে মানে উম এই যে মানে same gender এর বিয়ে আমি এইরকম একটা news দেখেছিলাম যে গুজরাট এর একটা মেয়ে নাকি নিজেকেই

হ্যাঁ এখন হ্যাঁ এখন এইরকম ও হচ্ছে এখন নিজেকে নিজেই বিয়ে করছে বা হচ্ছে উম দেখা গেলো যে একটা মেয়ের চেয়ে তার ছোট যদি কোনো pet থাকে মানে যেমন যদি ধরো কোনো ছোট বাচ্চা কুকুর থাকে বা বিড়াল থাকে তাদের কে বিয়ে করছে সব থেকে extreme আমি যে example টা দেখেছিলাম সেটা দেখেছিলাম জাপান এর একটা ছেলে বয়স বেশ খুব একটা বেশি নয় অল্প বয়সেই আঠাশ উনতিরিশ বছর বয়স হবে তো সে দেখি roller coaster কে বিয়ে করেছে ঠিকআছে roller coaster হয়না roller coaster এ যেগুলো মানুষ ঘুরতে যায় যেখানে সেই roller coaster কে বিয়ে করেছে তো এদের কি ধরণের মানসিকতা হচ্ছে সেটা বোঝা খুব মুশকিল আসলে মানুষ ভেতর থেকে খালি হয়ে যাচ্ছে কিনা বা কারোর প্রতি ভরসা করতে পারছে কিনা সেই জিনিসটা হয়তো তাদের পক্ষে ঠিকঠাক হচ্ছে না যার জন্যই এই ধরণের decision এ তারা বাধ্য হচ্ছে তাছাড়া আমি একটা ভালো খবর ও দেখেছি যেটা হচ্ছে যে মানে উম একটা মানে সারমেয় মানে কুকুর কুকুর তার একদিন পোষ্য ছিল একজনের সে মারা যাওয়াতে তার শোকে নাকি একটা পশু হাসপাতাল আরকি খুলেছে যেটা মানে খুবই ভালো একটা খবর

বিনামূল্যে সেখানে হুমএটা এরকম যদি কেউ হ্যাঁ তো এটা এই রকম ধরণের কেউ যদি কোনো initiative নেয় তাহলে আমি বলবো সেটা খুবই ভালো এইরকম ধরণের initiative আমাদের দেশে বা আমাদের সমাজেও অনেকের নেওয়া উচিৎ কারণ আমাদের দেশেও অনেক এইরকম পোষ্য আছে যারা কিনা পোষ্য পুষে থাকে তো তারাও যদি এইরকম কোনো initiative নেয় সেটা কিন্তু ভালো একটা খবর ভালো জিনিস এগুলো

কুকুর তো প্রচুর রয়েছে তাদের তারা হয়তো অনেক সময় পায়না ঠিক করে তাদেরকে যদি

প্রশাসন তাদেরকে কোনো কোনো সময় এই দেখা গেলো কোনো এলাকায় যদি কুকুরের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে উম অনেক সময় যে বনবিভাগের যে দপ্তর আছে সে দপ্তর থেকে এসে তাদেরকে জালে করে ধরে নিয়ে চলে যায় আবার কিছুদিন আগেই দেখছিলাম আমাদের যে উম বিহার state আছে বিহার state এর কোনো একটা municipality তে কোনো এলাকাতে কুকুর অনেক বেশি হয়ে গেছিলো তো তাদেরকে তো চল্লিশ জন কে না পঞ্চাশ জন কে তো মেরে দিয়েছে তো এই গুলো তো অমানবিক কাজ একটা রাস্তার উম কুকুর তাকে যদি এইরকম ভাবে মেরে দেয় তো এগুলোতো খুব বাজে ব্যাপার

বাজে ব্যাপার ধরে নিয়ে গিয়ে হয়তো অন্য কোথাও ছেড়ে দিলো তাও একটা মানা যায় কিন্তু মেরে দিলো Direct এটা খুবই উম বাজে ব্যাপার মানে মেনে নেওয়া যায়না হম হম

হ্যাঁ তাদের কে ধরে নিয়ে যেতে পারে ধরে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গল এ হয়তো ছেড়ে দিলো বা অন্য কোনো এলাকায় ছেড়ে দিলো যেখানে জনবসতি কম আছে বা কুকুরের সংখ্যা কম আছে সেসব জায়গাতে যদি ছাড়ে তাহলে তো তারা অন্তত মারা যায়না এমনিতেই কুকুরের জীবনকাল তো অনেক ছোট কুড়ি একুশ বছর বা বাইশ বছরে হয়তো তারা জীবিত থাকে . তাদের কেও যদি মেরে দেয় তাহলে ecosystem এর ওপরেও কিন্তু প্রভাব পরে কুকুর কে শুধুমাত্র রাস্তার কুকুর হিসাবেই যারা দেখে তারা কিন্তু ভুল করে কারণ তাদের ওই ecosystem এ একটা বড়ো অবদান রয়েছে আমাদের যে ecosys

তা তো রয়েছেই মানে তারা কথা বলতে পারেনা বলে তাদেরকে এরকমভাবে মেরে দিচ্ছে এরপরে মানে কি কোনো মানুষকে এরকমভাবে মেরে দিতে পারবে সেটা তো না এই এই জিনিসগুলো ঠিক না ঠিক নয় অনেক সময় আবার হয়তো দেখা গেলো সেই এলাকার মানুষজন হয়তো বিরক্ত হয়ে পড়েছে যে এত কুকুর হয়ে গেছে সেখানে যে বিরক্ত হয়ে পড়েছে এধরণের খবর দেখা যায় আবার অনেক এর এরকম খবর ও দেখা যায় যে হম কোনো রাস্তার কুকুর আছে যেটা কিনা অসুস্থ হয়ে পরে আছে তো তাকে কোনো ব্যক্তি হয়তো দেখতে পেয়েছে বা কোনো মহিলা হয়তো দেখতে পেয়েছে তার হয়তো রোগে ভুগছে তো তাকে hospital এ নিয়ে গিয়ে চিকিৎসা করানো বা বাড়িতে নিয়ে যাওয়ানো এই জিনিসগুলো কিন্তু সমাজের অনেক লোকজনই কিন্তু করছে করছে না তেমন নয় এইসব খবর ও কিন্তু social media তে ঘোরাফেরা করে হুম হুম এখন তো মানে এই কুকুরদের বা এই যেগুলো অনাথ আরকি পশুরা রয়েছে তাদের এর মানে সেবা করার জন্য অনেক trust ও তৈরি হয়েছে হম হম হম trust গুলো ভাল কাজ করছে কিছু কিছু trust আছে ভালো কাজ করছে আবার কিছু কিছু trust আছে যারা কিনা fraud আছে যারা শুধুমাত্র মানুষজন এর পয়সা collect করার জন্যই বসে রয়েছে তারা হয়তো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 কিন্তু মানে উম এই fraud এর সংখ্যাটাই একটু বেশি বলেই আমার মনে হয় কি মনে হয় তোর হ্যাঁ আমারও এটাই মনে হয় fraud এর সংখ্যাই বেশি কারণ উম প্রশাসন সেভাবে নজর রাখে না তো সব কিছুর ওপরে কোনো trust এর ওপরে বা উম মানে একদম যেরকম ভাবে নজরদারি করা উচিত সেরকম ভাবে সবসময় নজরদারি করা সম্ভব হয়না কারণ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

আচ্ছা ঠিক আছে অনেক কথা ই তো হলো চল এখন তাহলে রাখি আবার পরে কথা হবে ঠিক আছে আবার পরে কথা হবে তাহলে আর news গুলো follow করিস দেখ কি হয়

এইতো চলতেছে মোটামুটি তোর কি অবস্থা? আমারও অবস্থা চলতেছে ভালো চলতেছে আমার মোটামুটি নাই,

কিসের এত প্যারা girlfriend প্যারা নাকি? ভাই সব রকম প্যারায় girlfriend family বন্ধু বান্ধব এই সেই এইগুলা নিয়া মানে খুব ই একটা প্যারা খাইতেছি। girlfriend নিয়া এত কিসের প্যারা? girlfriend girlfriend শব্দের অর্থ কি এটাই জানা নাই আর girlfriend

হম তারপরেও girlfriend টালফ্রেন্ড এই গুলা বাদ দিয়ে সবকিছুর মধ্য দিয়া ভালোই দিন কাটাচ্ছে ভালোই আছি আরকি, সব সময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি সব সময় entertaining একটা moment এ থাকি এই কাউরে বুঝতে দেইনা প্যারাতে খাইলেও, প্যারা থাকলে বোঝাই যাবে আপনি এমনি প্যারাত আছে একজন, না তারপরেই নিজেকে হাশিখুশি সবসময় রাখার চেষ্টা করি অন্যকে বুঝতে দেইনা আমার প্যারা আমার কাছেই থাক অন্যের প্যারা অন্যের কাছে থাক, হম হম বুঝলাম কয়টা যে girlfriend আছে আমার কোনো girlfriend নাই ভাই আমি single মানুষ, বিয়ে সাদি একবারে করবো এই রকম চিন্তা ভাবনা, আমি তো শুনলাম দুইটা আছে, না আশে পাশে এই যে বড়ো ভাই brother দের দেখছি girlfriend টালফ্রেন্ড এ জন্য দেইখা আমার রুচি উঠে গেছে এগুলা নিয়ে প্যারা ট্যারা খাচ্ছি,

নাউজুবিল্লাহি আস্তাগফিরুল্লাহ এ ধরণের অপবাদ আমার ওপর দিয়েন না, কেন শুনলাম তো মনে হয়, শুনলে তো অনেক কিছুই শোনা যায় মানুষ মুখেতো অনেক কিছুই মানুষ অনেক কিছুই বলে তো শোনা কথা বিশ্বাস করতে নাই কোথায় আছে না, date করলে কারো কাছে বলে দেবেন যে date করতেছি, না ওই যে উপরে একজন আছেন উনি সব জানেন জানেন দেখেন, ওই টা মাথায় থাকলে তো girlfriend থাকতই না কোনোদিন, হম হম ওই জন্যই তো নাই আমার আরকি, তো বাদ দেন আপনার কি খবর সেইটা বলেন, হ্যাঁ, ভালোই চলতেছে, হম তাই তো দুপুরের খাওয়া দাওয়া হইছে, হম করছি ভালোভাবেই হইছে তো আপনার,

কি দিয়ে খাওয়া দাওয়া করলে দুপুরে, করলাম মাছ, ভাত দিয়ে করলাম, তারপর কি অবস্থা?

তাই টিউশন ই টুশোনি করান না নাকি? না টিউশন ই টুশোনি নাই কোনো কিছু তাই একটা IT sector এ আছি plus একটা কোচিং সেন্টার এ আছি এখন এইভাবেই দিন কাল চলে যাচ্ছে, আপনার তো দেখছি নিয়াত ই খারাপ, আমার নিয়ত ই খারাপ হয়ে গেলো কোচিং এ তো আপনি পড়ান আমি তো পড়াই না, হ্যাঁ, যেভাবে আপনি আমার ওপর blame করছেন যে girlfriend এই কচি মাইয়া সে এই গুলার মধ্য থেকে আমি সব সময়ের জন্য দূরে, না আমার তো তা মনে হয় না, তা মনে হয় না, ওহ আপনি কি মনে করলেন না মনে করলেন আপনার মনের মধ্যে তো আমি ঢুকতারবো না, না আপনার তো মনে হয় আপনি great লুইচ, আমার মতো ভদ্র ছেলে এই পৃথিবীতে একটাও নাই আমি মনে করি আমার দিক থেকে, যারা great লুইসা তারা এভাবেই কথা বলে, ওহ তাই আপনি জানলেন কি করে এই বিষয়টা তাহলে আপনিও এই sector আছেন, হম ছিলাম আগে ছিলাম, ওহ এখন ভদ্র হয়ে গেসেন,

তো আমরা এইগুলা topic বাদ দিই অনেক কথাই হইলো হম

তারপরে সারাদিন কি করা হয়?

সারাদিন শুয়ে বসে থাকা হয় গেম খেলে হয় বসে সময় কাটালে হবে শরীর স্বাস্থ তো ঠিক থাকবে না তাহলে, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বাইরে যেতে হবে সবার সঙ্গে মিশতে হয় কথা বলতে হয় খেলা ধুলা করতে হয় এই বয়সে game খেললে তো হবে না এতে শারীরিক হম মানে সমস্যারও সৃষ্টি হয়, প্লাস একটা মানুষিক চাপও পরে, হম আমার মানুষিক কোনো চাপ নাই, না ওই যে game এর কথা বলছেন না game খেললে অবশ্যই মানুষিক pressure আসেই, না এরোম তো নাই কোনো pressure আপাতত, তাই game খেলে কি মজাটা আপনি শুনি একটু? game খেলেই তো মজা পাই আবার কেমন মজা খেলেই বুঝতে পারবেন আপনি তো শুধু রুম বেড করেই খেলেছেন আর আমরা ফোনেই game খেলে সময় কাটাই, ওই তো আমিও ওই রুমই game খেলে সময় কাটাই, সে তো অবশ্যই সেই real life এ গেম খেলা ফোনে গেম খেলা আলাদা, তারপর কি অবস্থা? তারপরে এই চলতেছে বললাম ই তো, পড়াশোনার কি অবস্থা, পড়াশোনা তো বাদ দিয়ে দিসি পড়াশোনা করে কোনো লাভ নাই, তাই নাকি,

আহ মানুষ উন্নত করতে উন্নতির চরম শিখরে পৌছাইতে হলে সব দিক থেকেই থাকা লাগে বুঝছেন তা আপনি তো কোনো দিকেই নাই পড়াশোনাতে নাই, আপনার মধ্যে কোনো প্রতিভা নাই বা কথা বলার কোনো সব দিক থেকেই আপনি loser তাই তো দেখতে পাচ্ছি এখন, কোনো কাওকে দেখাইতে হয়না সহজে, তা আপনার মধ্যে কি কি প্রতিভা আছে? আপনাকে কিছু লোক শোনাই আপাতত আপনি যে ধরেন girlfriend নিয়ে গর্ভ করতেছেন,

একটু জেনে নিলাম দাদা সে কিন্তু আমার ক্লাস friend ছিলো, তাই নাকি একটা মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পরে ছিল কাছে গিয়ে দেখি হালা টিকটক করতেছে এটা কেমন ধরণের কথা বলুন, ওই যে এটার মধ্যে দিয়ে তারা entertaining বিষয়টা খুঁজে নেয় ওই বিষয় ওই যে প্রতিভাটাই আপনার মধ্যে নাই আপনি তো এই entertaining বিষয় গুলা আপনি খুঁজে পাননা বা কোনো জায়গাতেই আপনি খুঁজে পাননা, সব সময় একটা boring moment কাটান তাইতো মনে হচ্ছে আমার, হ্যাঁ তাহলে আপনাকে আরো কিছু শোনাই টিউশন ই করে যদি, গিয়েও দেখে শান্তি নাই ছাত্রীর মা চা নিয়ে এল আর ছাত্রী বললো এটা এইখানেই থাকে এটা কোন ধরনের কথা, তাই আপনার তো দেখছি অনেক experience বেশি আছে এই বিষয় গুলোতে, হম আগে ছিলো ওগুলা এখন মনে আছে, আপনি শুধু এই গুলাতে মানে আনন্দ না খুঁজলেও পারেন বিভিন্নএই যে বিভিন্ন TV তে শো হয় তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন গল্পের বই টই আছে, হ্যাঁ, আপনি শিক্ষা মূলক কিছু শেখেন বা দেখেন ভালো লাগবে আপনার এতে দেখা যাচ্ছে যে সত্য মানুষের বিকাশটাও হলো আবার পাশাপাশি মানে আপনি আনন্দটাও উপভোগ করতে পারলেন, হম আনন্দ তো এমনি ই উপভোগ করতেছি এর থেকে আর কি উপভোগ করবো, কিন্তু আপনার মানুষের চিন্তা ধারার অন্য রকম, এই চিন্তাধারা নিয়ে চললে হবে না, বিয়ে দেয়ার জন্য আপনাকে হয়তো বিয়ে দেওয়া বা বিয়ে করার বয়স হয়ে গেসে আপনার বিয়ে কি করছেন নাকি? না বিয়ে টিয়ে করি নাই, এত দেরি করলে, তাই আপনি করছেন নাকি? না করি নাই তবে খুজতেছি, তো family গত ভাবে না নিজে নিজেই, দেখা যাক কিভাবে হয় যেভাবে হয় সেভাবেই করবো, ওহ না family গত ভাবে গেলে দেখেন যে একটা মানুষিক প্রশান্তি থাকবে আর নিজে নিজেই যদি দেখছেন খুঁজছেন বা বিয়ে সাদি করছেন আপনার family সম্বধনা আর পেলো না, আবার দেখা যাচ্ছে যে সব দিক থেকে মানুষিক একটা pressure পাইলেন family থেকে দেখা যাচ্ছে pressure আসছে আবার বউ এর কাছ থেকেও pressure আসতেছে তখন কিন্তু আর, সমস্যার মধ্যে সমস্যার বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন না পারবেন বউ কে কিছু বলতে না পারবেন family কে কোনো কিছু বলতে,

না, না দেখা যাচ্ছে যে নিজের জীবনটা নিজেই নষ্ট করতেছেন, বউ কে তালাক দিয়ে দিবো আরেকটা বিয়ে করে নেবো সমস্যা নাই, হম তাই,

হম আপনি দেখতেছি এখন অতি ভদ্রতা আপনি সাজতেছে এখন,

এখন কে কি বললো বা কে কি মনে করলো আমার সম্পর্কে i don't care, আমি তো আগেই বললাম যারা বেশি ভদ্র তারা সব কথাই বলে কিন্তু ভিতরে এসে দেখা যায় যে তারা অন্য রকম, হম এই সবাই যে যার position থেকে সবাই তার position ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা এরকম, পৃথিবীতে যদি সবাই ভালো হতো তাহলে পৃথিবীতে এরকম মনের গ্যান্জাম ফাসাদ এইগুলা চলতো না, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, সবাই নিজ নিজ position থেকে নিজেকে ভদ্র ভালোই মনে করে কিন্তু দেখা যায় সবার মধ্যে এই খারাপটা লুকিয়ে থাকে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না যেমন আপনি, সেরকম টাও না,

সবগুলা ভিন্ন রকম,

আমার তো জানা ছিলো না আজকে নতুন শুনলাম, আবার অজানা হলেন কিভাবে? না আপনার সঙ্গে তো অনেক দিন যাবৎ কথাবার্তা হয়নি অনেক দিন যাবৎ দেখা সাক্ষাৎ এইগুলা হয়নি তো আপনার সম্পর্কে আগে যেরকম ধ্যান ধারণা ছিল সব গুলাই এখন চেঞ্জ হয়ে গেছে আহ যেহেতু অনেক দিন যাবৎ কথা বলতেছি এখন দেখতেছি আপনাকে মানে কথা বলা বা ইয়েতে যত টুকু বুঝতেছি আপনি সব সময় মানে সব কিছুতেই আনন্দ খোঁজেন কিন্তু, কিছু সময় দুঃখকেও আপন করে নিল দেখা যায় ওই টার মধ্যে আনন্দটাও পাওয়া যায়,

সেটা আপনি বুঝবেন না সেটা বুঝার বয়স হয়তো আপনার এখনো হয়নি বা সেই অবজ্ঞতা এখনো আসেনি, হ্যাঁ, ওইরকম মনে হচ্ছে আমারও, ওই জন্য বলতেছি যে বিভিন্ন বই টই এইগুলা পড়াশোনা করেন অনলাইনে তো অবশ্যই থাকা হয় বিভিন্ন ধরণের শিক্ষা মূলক জিনিস গুলা দেখেন এর মধ্যে দিয়ে আনন্দটা খুঁজে নেন কিন্তু তা না, সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা আইসে নেগেটিভের মধ্যে দিয়ে আনন্দ খুজতে চান, এই জন্যই তো আপনা দের আজ এই পরিবেশ এই অবস্থা, আপনি তো ভদ্রোষ্য কথা বলতেছেন এখন মনে হচ্ছে আপনাকে আগে যা দেখতে ছিলাম